ruby তে control statement control statements এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
if statement elsif statement
else এবং case statements
এখানে আমরা ubuntu সংস্করণ 1204
ruby 193 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে internet সংযোগ থাকতে have
linux commands terminal এবং texteditor সম্পর্কেও জ্ঞান থাকতে have
না হলে স্পোকেন tutorials website যান
শুরু করার পূর্বে ttt directory তৈরী করা নিশ্চিত করুন
সেই ডিরেক্টরিতে যাই
তারপর ruby hyphen tutorial control hyphen statements এ যাই
আমরা সেই folder আছি এখন এগোই
ruby the if স্টেটমেন্টের syntax হল:
if condition
ruby code end
এখন একটি উদাহরণ দেখি
মৌলিক স্তর ruby tutorials প্রদর্শিত gedit a একটি নতুন file তৈরি করুন
এর name দিন if hyphen statement dot rb
এখানে ইতিমধ্যে if স্টেটমেন্টের কার্যকর উদাহরণ রয়েছে
এখন tutorial থামিয়ে you code লিখুন
আমরা এই উদাহরণে if statement ঘোষিত করেছি
প্রথমে একটি local ভ্যারিয়েবল my _ num ঘোষিত করে এতে মান 2345 নির্ধারিত করেছি
তারপর একটি if statement ঘোষিত করেছি
if statement ঘোষিত puts method output প্রদর্শন করবে
if statement my _ num এর মান 0 এর থেকে বড় যাচাই করবে
এটি হলে এটি নির্দিষ্ট string print করবে
এখন terminal গিয়ে লিখুন
ruby space if hyphen statement dot rb
output হল the value of my _ num is greater than 0
এই output প্রমান করে যে if condition true দেয়
এখন ruby তে নিজের if statement লিখতে সক্ষম হতে হবে
এরপর ifelse statement দেখি
else স্টেটমেন্টের syntax হল
if condition ruby code
else ruby code
end
এখন একটি উদাহরণ দেখি
মৌলিক স্তর ruby tutorials প্রদর্শিত gedit a একটি নতুন file তৈরি করুন
এর name দিন if hyphen else hyphen statement dot rb
এখানে ইতিমধ্যে ifelse স্টেটমেন্টের কার্যকর উদাহরণ রয়েছে
এখন tutorial থামিয়ে you code লিখুন
আমরা এই উদাহরণে ifelse statement ঘোষিত করেছি
প্রথমে একটি local ভ্যারিয়েবল my _ num ঘোষিত করে এতে মান1 নির্ধারিত করেছি
তারপর if statement ঘোষিত করেছি
if statement my _ num এর মান 0 এর থেকে বড় হলে যাচাই করবে
এটি হলে এটি নির্দিষ্ট string print করবে
না হলে এটি else statement যাবে
এবং এটি সেখানে উল্লিখিত string print করবে
এখন terminal গিয়ে লিখুন
ruby space if hyphen else hyphen statement dot rb
এবং output দেখুন output হল the value of my _ num is lesser than 0
এটি দেখায় যে else statement এক্সিকিউট হয়েছে
এখন ruby তে নিজের ifelse statement লিখতে সক্ষম হতে হবে
এরপর ifelsif statement দেখি
elsif এর syntax হল
if condition ruby code
elsif condition ruby code
else ruby code
end এখন একটি উদাহরণ দেখি
মৌলিক স্তর ruby tutorials প্রদর্শিত gedit a একটি নতুন file তৈরি করুন
এর name দিন if hyphen elsif hyphen statement dot rb
এখানে ifelsif স্টেটমেন্টের কার্যকর উদাহরণ রয়েছে
এখন tutorial থামিয়ে you code লিখুন
আমরা এই উদাহরণে ifelsif statement ঘোষিত করেছি
এখানেও একটি local ভ্যারিয়েবল my _ num ঘোষিত করে এতে মান1 নির্ধারিত করেছি
তারপর if statement ঘোষিত করেছি
if statement my _ num এর মান 0 এর থেকে বড় হলে যাচাই করবে
এটি হলে এটি নির্দিষ্ট string print করবে
না হলে এটি elsif স্টেটমেন্টে যাবে
এখন এটি my _ num1 এর সমান তা যাচাই করবে
true হলে এটি এখানে নির্দিষ্ট করা string print করবে
my _ num এর মান 0 এর থেকে বড় বা1 এর সমান না হলে এটি else স্টেটমেন্টে যাবে
কিন্তু যেহেতু my _ num এর মান1 এর সমান এটি else block যাবে না
এবং এটি কন্ডিশনাল statement থেকে প্রস্থান করবে
এখন terminal গিয়ে লিখুন
ruby space if hyphen elsif hyphen statement dot rb
এবং output দেখুন
output হল the value of my _ num is1 and is lesser than 0
এখন আমাদের file file যাই এবং my _ num এর মান 5 এ বদলাই
এখন code সংরক্ষণ করে এটি terminal execute করুন
তাই এখন এটি if condition পূর্ণ করবে এবং নির্দিষ্ট কমান্ড printed হবে
my _ num এর মান 0 এর বড় হবে
এখন আমাদের file file যাই এবং my _ num এর মান5 এ বদলাই
এখন code সংরক্ষণ করে এটি terminal execute করুন
in ক্ষেত্রে এটি else condition পূর্ণ করবে এবং else ব্লকের মধ্যে puts statement এক্সিকিউট হবে
আপনার ruby তে নিজের ifelsif statement লিখতে সক্ষম হতে হবে
এখন পরবর্তী case statement দেখি
case statement নির্দিষ্ট নির্বাচনের উপর ভিত্তি করে control flow statement
এই statement বুঝতে case স্টেটমেন্টের syntax দেখি
case স্টেটমেন্টের syntax হল
case variable
when value 1 ruby code
when value 2 ruby code
else ruby code
end এখন একটি উদাহরণ দেখি
মৌলিক স্তর ruby tutorials প্রদর্শিত gedit a একটি নতুন file তৈরি করুন
এর name দিন case hyphen statement dot rb
এখানে case স্টেটমেন্টের কার্যকর উদাহরণ রয়েছে
এখন tutorial থামিয়ে you code লিখুন
আমরা এই উদাহরণে case statement ঘোষিত করেছি
এখানে একটি print statement রয়েছে যা terminal একটি প্রশ্ন print করবে
তারপর gets call করি তা standard input then ডেটার একক line গ্রহণ করবে
তারপর chomp ব্যবহার করে যেকোনো নতুন line ক্যারেক্টারের input ডেটা নেই
আমি ফলাফল domain ভ্যারিয়েবলে নির্ধারিত করি
আমি case statement ঘোষিত করি
তার মধ্যে একটি when statement ঘোষিত করি
এই যাচাই করে যে নির্দিষ্ট string domain এর মানের সাথে মেলে কিনা
প্রথমে এটি domain এর মান up যাচাই করে
যদি তাই হয় এটি uttar pradesh print করবে এবং case statement থেকে প্রস্থান করবে
domain যদি up না হয় এটি domain এর মান mp যাচাই করে
যদি তাই হয় এটি madhya pradesh print করবে এবং এইভাবে
কোনো মিল no পাওয়া গেলে এটি domain এর match যাচাই করা চালিয়ে যাবে
এখন at else স্টেটমেন্টের সম্মুখীন হবে
যেহেতু উপরোক্ত কোনো কন্ডিশন true নয়
এটি ruby code execute করবে যা else এর ঘোষণাকরণ অনুসরণ করে
আমাদের উদাহরণ অনুযায়ী এটি unknown print করবে
এখন file সংরক্ষণ করে terminal গিয়ে লিখুন
ruby space case hyphen statement dot rb
enter the state you live in: terminal প্রদর্শিত হয়
up লিখে output দেখুন
প্রদর্শিত output হল uttar pradesh
এখন ruby file আবার আগের মত execute করুন
এখন prompt লিখুন kl এবং output দেখুন
এটি kerala print করবে
এখন file আবার execute করুন
এই ক্ষেত্রে prompt লিখুন tn এবং output দেখুন
এটি unknown print করবে
এর কারণ হল কোনো কেসই সম্পূর্ণ নয় তাই ডিফল্ট else statement এক্সিকিউট হয়েছে
এখন ruby তে নিজের case statements লিখতে সক্ষম হতে হবে
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষেপে in tutorial শিখেছি
if statement
else কনস্ট্রাক্ট
ifelsif এবং
case statements
নির্দেশিত কাজ হিসাবে একটি ruby program লিখুন
যা ইউসারকে একটি সংখ্যা লেখার অনুরোধ জানায়
তারপর উপযুক্ত control statement ব্যবহার করুন
সংখ্যা 2 এর গুনিতক তা যাচাই করুন
the ঠিক হলে print করুন the number entered is multiple of 2
না হলে এটি 3 এর গুনিতক তা যাচাই করা উচিত
the ঠিক হলে print করুন the number entered is multiple of 3
না হলে এটি 4 এর গুনিতক তা যাচাই করা উচিত
the ঠিক হলে print করুন the number entered is multiple of 4
না হলে the print করবে the number is not a multiple of 23 or 4
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়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
এটি ভারত সরকারের ict mhrd এর জাতীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত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
আমি কৌশিক দত্ত tutorial অনুবাদ করেছি ধন্যবাদ